একটি ছেলে এর ভেতরে গেছে এবং একটি ব্যাগ আছে।

এটি একটি শিক্ষালয় এখানে টিউশন পড়ানো হয় পঞ্চম হইতে দ্বাদশ শ্রেণী পর্যন্ত।

আলো জ্বলছে দোকানটি-তে অনেক মানুষ অনেক জিনিস কেনাকাটা করে।

বাড়িটি দেখতে খু-উব সুন্দর লাগছে।

এখানে নতুন একটি প্রাচীন দিয়ে ঘেরা হচ্ছে।